এটি একটি খেলার সামগ্রীর দোকান। দোকানটি অর্ধেক বন্ধ অবস্থায় দেখা যাচ্ছে এবং দোকানের নাম ইডেন ষ্পোর্টস । দোকানের ভেতর কিছু খেলার সামগ্রী যেমন জুতো ও ব্যাট দেখা যাচ্ছে।

এটি একটি বিশাল বড়ো ট্রাভেল বাস বাসটির নাম গ্রীন লাইন বাসটির দরজা খোলা আছে এবং বাসের উপরে ওয়েবসাইট লেখা রয়েছে।

এটি একটি নদীর ছবি নদীর ওপরে বিশাল বড় ওভারব্রিজ দেখা যাচ্ছে এবং সামনে একটি ছোট নৌকা বাঁধা রয়েছে নৌকার ধারে--

এটি একটি রাস্তার ছবি। রাস্তা দিয়ে কয়েকটি বাস পর পর এগিয়ে আসছে এবং বাস গুলি হচ্ছে এস.বি.এস.টি.সি. এবং ডাব্লু.বি.এস.টি.সি. ।

কয়েকটি ক্লাস রুম এর দরজা জানালা দেখা যাচ্ছে এবং একটি পতাকা উপর থেকে নিচ পর্যন্ত ঝুল--